এই সবির মইধ্যে কারেন্টের বোর্ডও দেখি দেখা যা--

টবের মইদ্যে গাসও দেখা যার।

এই সোবির মইদ্যে মানুষও দেখা যার।

এই সবির মইদ্যে সটো সটো ঘাসও দেখা যায়।

ছবির মধ্যে একটা ডাস্টবিন দেখা যা--

ছবিটার মদ্যে গাসও দেখা যার।

ছবির মইধ্যে গাস দেখা যায়।

লাইটও আসে দেখা যার এই সবিটার মইধ্যে।

ছবির মইধ্যে যে জাগাটা দেখা যায় এটা একটা খুব সুন্দর জায়গা।

ছবির মইধ্যে মানুষ দেখা যার ।

ছবির মইধ্যে গাছ দেখা যায়।

ছবির মইধ্যে গ্রীল দেখা যার ।

ছবির মইধ্যে মানুষ দেখা যার ।